বাহ তাহলে বেশ ভালোই যার জায়গাতে এটা লাগানোর চেষ্টা করছে। তাহলে তো সেই মানুষের তো বেশ ভালোই মঙ্গল হবে। আশে পাশের এলাকার অর্ন্তজানের ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তারপরও এরা কোন জমেলা করছে এরকমভাবে হ্যা এখানো যখন বসছে তখন বর বর মহাসয়রা এসেছিলেন। কিছু কিছূ মানুষ এখানে বলছিল যে না এখানে বসানো হবে না তারপরে যাই হোক এখানকার দাদা আছে মহাশয়রা আছে তার সাবাই মিলে তাদেরকে বুঝিয়ে এখন বেশ সুন্দর পরিসেবাটা করছেন। যা কিছু দিন সমস্যা হচ্ছিল প্রকল্প সুইচ ফোনে কাটছিল কিনা এখন বেশ ভালোই আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। হুম তাই এখন আবার খালি জায়গা কোথায় খুজবে। আচ্ছা তোদের এই বাড়ির পিছনের দিকে একটা ছোট্ট মত জায়গা ছিল ওটা কি পরিসেবা বসানো জন্য কিন্তু কি খুব ছোট হয়ে যাবে। নাকি আর একটু বর জায়গা লাগবে হ্যা তোদের ওই পিছনের জায়গাটাই বেশ ভালো হতো। কিন্তু জায়গাটা ছোট হতে। পরিসেবা জায়গাটা বর লাগে। আসলে পরিসেবাটাই কি বলতো অনেক বড়ত

হুম ঠিক ই বলেছিস। দেক কি হবে এমন অবস্থা হবে আর কি যে করবি তোরা। তার থেকে ভালো এসব মানে আশায় বসে না থেকে তোরা airter টা নিয়ে নিচ্ছিস না কেন। Airte টা তো তোদের বারি ওইদিকটাই করে একটা পরিসেবা বসানো আছে। ওটা কি ভালো নয়। না জিও টা নিয়েই থাকবি। ঠিক তাই। না হলে সমস্যায় হয়ে যাবে তোদের। তাহলে তোরা কি করবি এখন। Airter পরিসেবার ওখানে তাহলে কথা বল যদিই নাম্বার টাই থাকে কিন্ত একটা ব্যাপর হয় যে এই নাম্বার থাকবে কিন্তু তুই অন্য একটা পরিসেবা নিয়ে নিবি। ও conltrol করে দেয় পরিসেবাটা। তো যদি তারা সেটা করে দেয় তাহলে তো বেশ ভালোই হয়। নয়তো ওরা তোদের এখন অপেক্ষা কতক্ষন অর্ন্তজালটা বসবে আর কতক্ষন আচ্ছা আচ্ছা। এ এক কপি ছবিও লাগেরে এখন। একটা পরিসেবার কোন একটা কার্ড তুলতে এখন একটা ছবিও লাগে

হ্যা আমি তো বাবারটা করালাম airtel এ। সাড়ে চারশ র টাকার মত নিলো, এক কপি ছবি নিল, আর তোর আদার কার্ডের একটা ছবি নিল। ওম আর একটা প্যান কার্ডের ছবিও নিছে। তুই একবার জিনে নিস প্যান কার্ডটা আবার লাগবে কিনা হ্যা সেটাও ঠিকই বলিছিস। তাহলে তাই করিস। ভাইকে পাঠাস না তো কাকু বলছে এখন একটু ব্যাস্ত আছে। ভাইকে নয়তো পাঠাস পাঠিয়ে একটু জেনে নিস হ্যা তোদের পাড়ার মহাশয়রা একটু বোঝান ওদের কে তাহলে কিন্তু ওরা একটু শানতেপারে। করান ওরা তো মনে হয় বদমাশি করেই মনে হয় দিচ্ছে না। জানিস্ তো ওরা কেন করান হবে ওরকমভাবে না বাসানোর। অদ্ভদ হ্যা তাহলে তাই কর দুদিন তাহলে অপেক্ষা কর সামনেতো রবিবার ও আছে। তাইলে দুদিন অপেক্ষা করে দেখ না হয় সোম বার বা মঙ্গলবার গিয়ে ব্যাপারটা করে নিস airtel এর তো একটা দপ্তর আমার বাড়ির পাশেই আছে। তো যদি বলিশ আমিও না হয় যেনে নিব। একই তো জিনিসপত্র এইকই ধর তো দরখস্ত্র নেয় তো আমি না হয় কাগজ পত্র ব্যাপারটা জেনে নি তোকে না হয় জনিয়ে নিব হ্যা হ্যা দেখ যদি পরিবর্তন হয়ে যায়। আর ওখানকার ছেলেপুলেরা তো মানে বারন করছে। ওখানে হয়ত আড্ডা মারাটা হবে না। তোদের ওই মাঠের মধ্যে আড্ডা মারে বলছিলিস। তো ওইখানে বোধ হয় বসানো হবে না বলেই হয়ত ওই ব্যাপারটা বলছে। কিন্ত ওরা বুঝছে না কেন ওদের আড্ডা মারা থেকেও মানুষজনের এখন পরিসেবা নিয়ে অসুবিধা ঠিক তো, সেটাই তো বলছি। ওরাও তো ব্যবহার করে বরংচো ভালো পরিসেবা পাবে। সেটা কেউ ভাবছে না। ভবিষৎতের কথা চিন্তা না করে ওরা এখনকার কথা চিন্তা করবে। সত্যি এটা কিন্তু ঠিক বলেছি। ঠিক আছে দার তাহলে আমি কলাকে ওই Airtel ব্যাপারটা তোকে জেনে আমি তোকে জানাব। আর তুই একটু চেষ্টা কর তোদের বাড়ি পাশে যেন পরিসেবাটা যেন বসে যায়। তুই একটু বাবাকে বল, কাকুকে বল একটু যে ওদের সাথে একটু কথা বলতে। মানে যারা ওখানে বসাতে দিচ্ছে না। তাদের সাথে কথা বলতে। কাকুর কথা সবাই শোনে পাড়াতে। আচ্ছা বর সর জামেলাটা হয়েছে। তাই ওরা আসতেও চাইবে না ঠিক আছে ঠিক আছে তাহলে আমাকে জানাস, আর সাবধানে থাকিস। আর অসুবিধা হলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করে জানাইস

আজকের পর্বে আমরা microsoft word এর paragraph যে group টি আছে অর্থাৎ আমাদের যে এই যে home menu টি দেখতে পাচ্ছেন যে home menu এই home menu র আমরা এই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 এ সম্পর্কে হয় তো বা এখন আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমরা মনে হয় এগুলো জানি but এর ভিতর অনেক hidden hidden ব্যবহার আছে যেগুলো আজকে আমরা দেখব অর্থাৎ basic to advanced এটা দেখব

আপনি যদি আমার chanel এ নতুন হয়ে থাকেন please hit the subscribe button আর যদি already subscribe করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তা যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় পর্বটি এখনো পর্যন্ত দেখেননি এই video র description box এ link দেওয়া থাকবে সেখানে click board group বং এবং front group এর a to z লিখেয়েছি এই video র description box এ click করলে আপনারা link পেয়ে যাবেন সেই video দুটির অথবা i button এ করল সেই video দুটির link পেয়ে যাবেন তা আমি কিছু demo paragraph এ এখানে নিলাম নেওয়ার পরে এখন এখানে এই যে উপরে এই আমরা যে এক যদি একটু mark করে দেই আমরা তাহলে হয় তো বা আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এখানে যদি একটু লক্ষ্য করেন যে এই যে এগুলো হল একটা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমাদের এই যে paragraph আছে প্রত্যেকটা paragraph এর যে align alignment আছে এগুলো আমরা কিভাবে কোথায় রাখবো justify করব আর নাকি left side এ রাখবো নাকি right side এ রাখবো এগুলো মূলত আমরা যদি দেখেন

কিছুটা জায়গা কিন্তু একটা নিয়ে নিয়েছে তার মতো আর একটা নিয়ে নিয়েছে আরেকটার মতো তা আপনি চাচ্ছেন এগুলো একটু সুন্দরভাবে সাজাতে তা এই alignment এর মাধ্যমে কিন্তু আপনি সুন্দর ভাবে এগুলো করতে পারবেন যেমন

centre এ click করেন দেখেন centre এর মত হচ্ছে না আপনি চাচ্ছেন right করবেন right এ click করলে right হচ্ছে না আপনি চাচ্ছেন যে এটা justify করবেন যেটা আমরা সবাই করতে চাই যেটা করলে আমাদের microsoft word এর যেই paragraph এর ফলে document এ আছে সেটা খুব সুন্দর দেখায় দেখেন আমি এটা এখন justify এ click করি justify তাহলে কিন্তু একটু আগে যেই সমস্যা টি ছিল মানে এক একটা লাইন কিন্তু এক এক ধরনের ছিল। এখন কিন্তু দেখেন প্রত্যেকটা paragraph এর লাইন কিন্তু খুব সুন্দর ভাবে লাইন মোতাবিক কিন্তু হয়েছে প্রত্যেকটা সমান হয়ে গিয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে justify তে এই arrow তে click করলে এখানে কিন্তু আবার দেখেন justify low justify medium justify high আরো কয়েকটি option আছে এগুলো কি আমরা প্রথম টা যদি দেখি justify তারমানে আবার এটা লাইন full justify করে নিলো এখন

মানে আমাদের এটা কিন্তু by default যেই justify টা থাকে যখন আমরা যদি একটু go back এ যাই সম্পূর্ণ আমাদের সাবেক যেভাবে ছিল প্রথমে সেভাবে যদি যাই এখানে আমরা দেখেছিলাম যে দুটি লাইনে

তাহলে এটা কিন্তু আমাদের এই প্রথম যে otion টি থাকে justify low low system থাকেএখন যদি justify medium করে দেখেন এটা কিন্তু space টা প্রত্যেকটা লাইনএর space কিন্তু একটু আহ বাড়িয়ে দিয়েছে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 high medium low সেটা কিন্তু বুঝতে পারবেন justify low আর justify এটা default ঠিক আছে আপনারা সবাই justify ই দিয়ে justify low রাখার চেষ্টা করবেন যাতে default থাকে okay তারপরে আমরা এখানে যদি দেখেন আহ একটু যদি আমরা এখানে হ্যাঁ কিছু লিখি উদাহরণস্বরূপ এখানে যেহেতু প্রত্যেকটা লাইন লেখা হয়ে গেছে আমি প্রত্যেকটা control a press করে তারপরে যদি আমি এখানে delete করি আমি যদি এখানে কিছু লিখতে থাকি tan তানভীর একটা sorry academy academy space দিলাম তারপর লিখলাম নিদপুর ঢাকা এখন এখানে একটা বিষয় দেখেন আমরা যখন কোন আহ application লেখি বা আমরা হয় তো বা অনেক কিছু লিখতে পারি তখন দেখা যায় যেএখানে যে প্রত্যেকটা লাইন থাকে আমি এই লাইন গুলো যদি আরো একটু বাড়িয়ে নিয়ে আমি এখানে control c space copy করে তারপর দা আরো বাড়াই আমি

সেটা আমরা কিভাবে করতে পারি এই space আছে play and trogger spacing আপনি এটার মাধ্যমে কিন্তু করতে পারেন ধরেন এই arrow তে click করলে আমরা যদি চাই এখানে যে অনেক click করে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে space আমি খুলেছি তারপরে এটা একটু বেড়েছি এটা আরেকটু বেড়েছে প্রত্যেকটা এগুলো বাড়তেছে but আপনি চাচ্ছেন যে add space before আহ paragraph মানে add space before paragraph যদি paragraph এর পরে আপনি space বাড়াতে চান যেটা default থাকে আসলে এখন আপনি যদি এটা remove করতে চান remove space before paragraph তাহলে কিন্তু দেখেন remove হয়ে গেলো আহ এইভাবে কিন্তু আমরা আমাদের যে প্রত্যেকটা লাইনের এবং paragraph এর space টা কিন্তু ওভাবে কমিয়ে ফেলতে পারি যে টা কিন্তু আমারা অনেকেই চাই আমরা যদি আবার এই arrow তে যদি click করি এখানে গিয়ে লাইন spacing এ click করলে এখান থেকে আপনি চাইলে আহ আপনি customaries করতে পারবেন এখান থেকে কিন্তু এটা কিন্তু কমিয়ে বাড়িয়ে কিন্তু করতে পারেবেন okay এখন আমরা পাশের যেটা দেখতে পারতেছি এটা হলো সেড়ে setting টা কি হলো আমরা অনেক সময় আছি যখন আমাদের যেই documentary এ থাকে documentary এর অনেক লাইন টাকে আছে আমরা highlight করি যেমন এই লাইন টা আছে এই লাইনটাকে আপনি highlight করতে চান মানে একটা high light colour দিতে চান এই setting এর এই arrow তে click করে এখান থেকে কিন্তু আপনি একটা highlight করতে পারেন এই লাইনটাকে তো আপনি সুন্দরভাবে একটা colour এইখানে দিতে পারেন ঠিক আছে এই ভাবে কিন্তু আপনি পারেন যে colour টা দিতে চান more colour দিতে চান more colour এ click করে এখন থেকে ও কিন্তু অনেক ধরণের colour আপনি এনে দিতে পারেন okey আবার এটা যাতে মুছেয়ে ফেলতে চান উদাহরণস্বরূপ আমি এখানে full paragraph টা আমি একটা setting দিচ্ছি ধরেন এরকম দিলাম দেয়ার পরে এখন এটা আপনি উঠিয়ে ফেলতে চাচ্ছেন এইভাবে আবার select করলাম এখান থেকে গিয়ে arrow তে click করে logo colour দিয়ে দিবেন এটা কিন্তু চলে গেল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 যেমন আমরা অনেক সময় আছি যে আমাদের এই যে paragraph টিতে আছে শুধু এই paragraph টাকে আপনি একটু border দিতে চাচ্ছেন but নিচের গুলোতে দিবেন না সেটা আমরা কিভাবে দিতে পারি এই paragraph টা full select করলেন করার পরে arrow তে গেলেন এখান থেকে এই যে all border দিলেন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 তারপর আপনি যদি out side border দেন out side border দিলে কিন্তু আমরা ফুলটা border হল but আপনি এখানে গিয়েদো all border দেন তখন কিন্তু কি হবে তখন হলো গিয়ে এখানে যতগুলো paragraph থাকবে ততগুলো paragraphwise কিন্তু আপনার border টা নিয়ে নিচ্ছে

এখানে যদি আপনি চান যে আপনি border টা draw out করবেন সেটাও কিন্তু আপনি এঁকে এঁকে করতে পারবেন তারপর এখান থেকে ভীমজি add line আমরা অনেকেই আছি যে আমরা excel এ যখন কোন space সেটাতে work sheet open করি দেখি কিন্তু সেখানে যে short গুলো থাকে sale গুলো থাকে সে গুলো কিন্তু দেখা যাই যে মনে হয় যেন border border আছে আর জলছাপার মতো এখানে যদি আপনি চান যে guideline আপনি সহ দেখতে চান তাহলে কিন্তু এটা দেখতে পারবেন view guideline সহ এরকম যদি click করে এখানে সেটা দেখতে পারবেন border এর এই কাজগুল নিয়ে আমরা আরো আহ next day এ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 এখন আমরা উপরে যদি যাই এখানে দেখেন এই যে যে আছে এগুলো হল list ঠিক আছে তা এই যে list বিভিন্ন ধরনের list আছে একটা হল bullet একটা হলো number list আর একটা হল আপনার আহ যদি আমরা mouse এর cursor টা নি তাহলে কিন্তু এখানে কিন্তু নিচের একটা popup message আকারে কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে multilevel list তা এই list গুলোর দারুণ দারুণ ব্যবহার আছে এবংকিছু magical ব্যবহার আছে আমরা যদি একটু দেখি এখানে আপনি চাচ্ছেন কোন কিছু যদি লেখেন উদাহরণসরূপ আমি লিখলাম tavair আবার tarek তারিক লেখলাম sakib লিখলাম তানিশা দেখলাম তাহিয়া okay আমরা এতগুলো নাম লিখলাম এখন এই নাম গুলো লিখে আপনি এভাবে select করে এখান থেকে যদি চান কোন bullet দিতে চান এভাবে এক একটা click করলে কিন্তু bullet হয়ে যাবে অথবা আপনি যদি কোন একটা নাম লিখেন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 শুধু এইগুলো না এখানে যদি একটু click করেন এখানে অনেকগুলো দেখতে পারতেছেন এখান থেকে change list যদি আপনি চান যে list এ click করলে বিভিন্ন ধরনের দেখতে পারতেছেন list গুলা কেমন তারপর এখানে define new বলে একটা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 আমরা okay তে click করলে আহ bullet টা এইখানে zero দেখাচ্ছে আপনি যদি চান তাহলে picture কে এখানে bullet করতে picture এ click করে থেকে আপনার device থেকে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

two three এটা আপনার হয় তো বা থাকবে না এটা আমরা কি করে কি create করেছি করেছি এটা আপনি কিভাব করবেন এটা খুব সুন্দর ভাবে করতে পারবেন আমি যদি এখানে দেখেন decide new number format এখানে যদি click করি click করার পরে এখন এখান থেকে আহ যে dialogue box টা এখানে, আসলে এখানে নাম্বারে style এর arrow তে click করে বিভিন্ন ধরনের এখানে আছে আরবি বাংলা। আপনাদের হয়তোবা আরবিটা show না করতে পারে আরবিটা কিভাবে show করবেন আমি একটু পরে আপনাদের দেখাছি এখানে number format আপনি কিভাবে দিতে চান সেভাবে দিতে পারেন তারপরে left এ centure right এ যেতে চান সেটা সেভাবে দিতে পারেন আপনি এখন আমি যে class দেখালাম এখানে আপনি যদি লেখেন আপনি এখানে লিখবেন আমি উদাহরণস্বরূপ লিখলাম যে cn লিখলাম লেখার পরে এখন নাম্বারের style টা কিভাবে নিতে চাচ্ছেন c l one two three four দিবেন নাকি অন্যভাবে দিবেন আরে c l one two three four এই যে নাম্বারের style টা এখন থেকে select করে নিবেন আপনি যেটা দিতে চান c l a b c দিতে পারেন একটা space আমরা এখানে যদি দিয়ে দি দেখেন এমন করে দেখাবো একটা dot দিয়ে দি দেখতে আরো সুন্দর হবে এখন এটা left এ দিলেন দেয়ার পরে এখন okay তে দিলেন দেখেন আমাদের কি হলো c l a b c d এভাবে হলো ঠিক আছে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

আমি এখানে click করলাম click করার পরে এখানে আপনি এখন set value টা change করতে চাচ্ছিলাম আপনি চাচ্ছেন যে না a থেকে শুরু হবে না আপনি এখানে চাচ্ছেন যে d থেকে শুরু হবে d click করলাম okay তে click করলাম দেখেন d e n g i এই ভাবে কিন্তু আপনি এখান থেকে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 এখন তো দেখেন এখানে ত্রিভুজ দেখাচ্ছে five six seven আমরা একটু যদি না পাঁচ থেকে শুরু করেছিলাম list টা একটু কিন্তু পাশ থেকে শুরু করলাম okay তারপরে যেটা আছে এখানে arrow তে আপনি দেখতে পারবেন এখানে currentlist বা এখানে যে আহ নিচ গুলো আছে সেটা হল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 এবং এটা মল্লিক কারণ এটা এক হবে এটা দুই হবে আর এই যে এক কের sublist হলো এই দুইটা এটা আপনি কিভাবে করবেন উদাহরণ স্বরূপ আমি এই দুটোকে select করলাম। করার পরে keyboard থেকে tab করলে করে এখান থেকে আপনি যেই একটা bullet হোক সেটা আপনি দিলেন দেওয়ার পরে এখন এই যে মূল যে মূল টা আছে সেটাকে select করে আপনি এখন এখান থেকে যেটা দিতে চান সেভাবে দিবেন দেখেন এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে তানভীর তানভীরের under এ দুইটা তানভীর আছে এবং এই পাশে আবার নতুন আবার একটা তানভীর তৈরি হয়েছে এটা নিয়ে যখন আপনার একটু আহ আরো deeply কাজ করবেন তাহলে এটা সম্পর্কে আরো একটু বুঝতে পারবেন sell পাশের দুটি related but একটু পার্থক্য আছে। আমি যেভাবে দেখালাম আপনি same যখন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 okey তারপর আপনারা যে পাশের এই দুটি দেখছি এই দুটি হল intend intendt টা আসলে intend টা হলো হলো উদাহরণ স্বরূপ আপনি এখানে যে paragraph টি আছে এটাকে আর একটু ডান সাইডে সরাতে চাচ্ছেন সেটা আমরা কেমন করে পারি select করে key board এ tab button press করলে কিন্তু আমার ডান পাশে এটা সরল যতটা tab button press করবেন ডান পাশে চললো ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আপনি এখানে এই যে left এবং right যে intent intend এবং defence intend এই দেখেন আমি যত করতেছি সরতেছি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 কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো computer বিজ্ঞান ভিত্তিক শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তার কোন বিকল্প নেই আমাদের পরবর্তী প্রজন্ম তাদের জন্মের পর থেকে এই ভিডিও দিয়ে বেড়ে উঠবে তারা ভিন্ন ধরনের একটা জীবন যাপন করবে আমরা আছি সেই দুটো পরিবর্তনের

বিজ্ঞানের দ্রুত উন্নতি মানব জীবনে যে প্রশান্তির পরশ বইয়ে দিচ্ছে তা আরো বেগবান হবে নাকি মানব সভ্যতা কি কোন এক অজানা বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে সে নিয়ে ভাববার অবকাশ রয়েছে machine যখন মানুষের মতো বুদ্ধিমত্তা দেখায় সেটি তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হিসাবে গঠিত হয়। যুক্তি মস্যার সমাধান মানুষের ভাষা ভাষা বোঝার ক্ষমতা উপলব্ধি শিক্ষণ পরিকল্পনা কোন বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানো বা কোন বিষয়ে হস্তক্ষেপ করবার মতো সামর্থ পূর্ণ machine ই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন machine উচ্চতর ক্ষমতা সম্পন্ন computer robot এবং অন্যান্য যন্ত্র এর অন্তর্ভুক্ত জন ম্যাকার্থি সর্বপ্রথম artificial intelligent নামক term টি ব্যবহার করেন

এই জন্য জন ম্যাকার্থি কে কৃতিম বুদ্ধিমত্তার অন্যতম জনক বলা হয় তার অন্যানো সহযোগীরা হলেন মা ভিন মিমষ্টি আলোন নিবেল এবং হাবাট ফাইমোন সেই থেকে গুটি গুটি পায়ে হেঁটে চলা ধারণাটি আজকের দুনিয়ায় এক বিস্ময় জাগা নিয়ে পরিস্থিতি তৈরি করেছে, জগতকে সুখ স্বাচ্ছন্দময় করে তোলার পাশাপাশি জন্ম দিয়েছে এক প্রশ্নের এর ক্রমাগত প্রসার বিশ্ব সভ্যতার জন্য আশীর্বাদ বয়ে আনবে নাকি হুমকির মুখে ঠেলে দেবে গোটা দুনিয়াকে জগৎ বরেণ্য বিজ্ঞানীদের কপালে তাই চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানী দুনিয়ায় তরঙ্গায়িত যে ধারণাকে পুঁজি করে গড়ে ওঠা শিল্পের কল্যাণে উন্নত দেশগুলো মুনাফা লুটছে ওরম মুনাফা অর্জনের এক হাতকে আরো পরিব্যাপ্ত করায় সদাপ ব্যস্ত রয়েছে

telecom company সব ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং CEO মাসাওসি সন বেশি আলোচিত দেশি বিদেশি ভিবিন্ন ব্যাবসায়ী কার বিনিয়োগ জাপানের প্রযুক্তিগত উন্নয়নের ভূমিকা রাখা এবং মানব হৃদয়সী কর্মকান্ডের জন্য ফ্রুস্ট magazine এর বিষয়টি তার ব্যবসায়ের পরিমাণ বাইশ দশমিক চার billion dollar সফ্ট bank মূল ব্যাবসা হলো ই কমার্স জায়েন্ট আলিবাবা এবং ফরাসি robotic প্রতিষ্ঠান আলদিবারার সঙ্গে রয়েছে তার ব্যাবসায়িক অংশীদারিত্ব সব কটি তিনি যুক্ত রাষ্ট্রের write share company উবারের ও পনেরো শতাংশ ইকুইরিটি ক্রয় চুক্তি করেছেন ইতিমধ্যে সনের সব bank একশো million dollar এর home chat তহবিল গঠন করেছে টাকা ব্যবসায়ের বিনিয়োগ করার জন্য তারের উপর বিশ্বের প্রযুক্তিকে নাড়া দিয়েছে ধারণা করা হচ্ছে সনের গড়ে তোলা এই তহবিলটি ব্যবহৃত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিনিয়োগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে সন বলেন আমি মনে করি আজ থেকে তিরিশ বছর পরে বিশ্বের smart robot এর সংখ্যা হবে দশ billion এই robot রা ব্যাপক ভাবে মানুষের চাকরি নিয়ে নেবে যতগুলো শিল্প মানুষ গড়ে তুলেছে সব গুলোই নতুন করে পুনরবিন্যস্ত হবে অপরদিকে সুইজারল্যান্ডের দাভর্সে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ই-কমার্স এর বিকল্প বলেখ্যাত আলিবাবার অন্যতম প্রতিষ্ঠাতা জ্যাক মা বিশ্ব অর্থনীতি নিয়ে বেশ কিছু যোগী এবং সম্ভাবনার কথা তুলে ধরেছেন জ্যাকমা বলেন আমরা ভগো~ভাগ্যবান প্রযুক্তির কল্যানে বিশ্ব এখন বোরো রূপান্তরের পথে এই প্রযুক্তি অনেক সফল ব্যক্তিকে তৈরি করবে আগ্রহী উদ্দীপক career ও তৈরী করবে কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেক নতুন প্রযুক্তি সামাজিক সমস্যাও তৈরি করবে যদি এর মোকাবিলায় আমরা এক না হতে পারি তবে মানুষ একে অন্যের বিরুদ্ধে লড়াই করবে কারণ প্রত্যেক প্রযুক্তিগত বিপ্লব বিশ্বকে ভারসাম্যহীন করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিগ যাটাকে তিনি বিশ্ব মুক্তির জন্য হুমকি মনে করার পাশাপাশি এটি সমর্থনের কথা উল্লেখ করেছেন এই ব্যাপারে তার মূল্যায়ন হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং robot অসংখ্য চাকরি কেড়ে নেবে কারণ ভবিষ্যতে অনেক কিছুই করা হবে মেশিন দিয়ে। আগামী দিনগুলোই চিকিৎসা সেবায় office আদালতে শিল্প কলকারখানায় সংবাদ সংস্থা বা গণ মাধ্যমে ভাষান্তর প্রক্রিয়ায় telephone সেবায় বৈজ্ঞানিক গবেষণায় hotel রেস্তোরা এমনকি বিজ্ঞানী বি~বিতান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র তথা রোবটের ব্যবহার ব্যাপক আভাস দিচ্ছেন বিজ্ঞানীরা রায়েন আয়ার যিনি ব্যবসায়ী কৌশলের গুরু বলে খেত এক নিবন্ধ দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব সম্পর্কে ছয়টি বিশ্লেষণের কথা উল্লেখ করেছেন এক স্বয়ংক্রিয় পরিবহন ব্যবস্থা দুই সাইবক technology যান্ত্রিক অঙ্গ-প্রত্যঙ্গ যা মস্তিস্কো দ্বারা চালিত হবে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 বয়ো বৃদ্ধদের উন্নত পরিচর্যায় জানা যায় জাপানে ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধি শো বার্তা সম্পন্ন সংবাদ মাধ্যম company বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অনেক বোরো বোরো company তাদের প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয়গুলি দেখভালের বিষয়টি বুদ্ধিমান মেশিনের উপর ছেড়ে দিয়ে হাপ্ ছেড়ে বেঁচেছেন বিজ্ঞানীরা অনুমান করছেন দুহাজার ঊনপঞ্চাশ সালের মধ্যে robot বেশ sailor book লিখতে সক্ষম হবে যদিও জাপানে বুদ্ধিমান মেশিনের রচিত ছোট উপন্যাস সাহিত্য পুরস্কারের জন্য ইতিমধ্যেই বিবেচিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একদল বিজ্ঞানী অভিমত ব্যক্ত করেছেন আগামী একশো কুড়ি বছরের মধ্যে মানুষের সব কাজ বুদ্ধিমান মেশিনের দ্বারা সম্পূর্ণ হতে পারবে Stanford University গবেষকরা দাবি করেছেন তারা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন এটি সহজেই শরীরের বিভিন্ন পরীক্ষা করে কবে মানুষের মৃত্যু হবে গণনা করে বলে দেবে আশঙ্কার কথা পঞ্চাশটিরও বেশি দেশ যুদ্ধক্ষেত্রে ব্যবহার যোগ্য robot তৈরি করেছে যেটা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ করবে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 আগামী চার বছরের মধ্যে অর্থাৎ দুহাজার বাইশ সালের মধ্যে robot টের কারণে বিশ্বজুড়ে সাড়ে সাত কোটি লোক চাকরি হারাবে তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি বলছে একই সময় নতুন প্রযুক্তির কারণে তেরো কোটির ও বেশি কাজের সুযোগের সৃষ্টি হবে data analyse software developer social media specially এই ধরণের কাজ অনেক বাড়বে যারা শিক্ষক ও customer service কর্মীর মত কাজ যাতে কিনা অনেক সুস্পষ্ট মানো ভাবিক গুণো বলির দরকার হবে সেরকম অনেক কাজও তৈরি হবে নানামহল মনে করছেন বুদ্ধিমান মেশিনের এনে দেওয়া প্রাচুর্যের ফলে ওই মানবিক কাজের চাহিদা অনেক অংশে বাড়বে বই কমবে না সম্প্রতি কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক seminar এ লেখকের অংশগ্রহণের সুযোক হয়েছিলো সেখানে একজন ব্রিটিশ বক্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বক্তৃতায় এর প্রয়োগ ও সম্ভাবনা সম্পর্কে বলেন আগামী দিনগুলো ব্যস্তরিক কাজ সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক ব্যবহার এবং কাজের গুণগত মান দুই বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কয়েকজন বিজ্ঞানী ও বিশেষজ্ঞর অভিমত এখানে তুলে ধরা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে একবিংশ শতাব্দীর সারা জাগানো স্টিফেন হকিং বলেছেন এরা একসময় আমাদের অতিক্রম করে যাবে এর ফলে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে ষষ্ঠকে অতিক্রম করতে পারে এবং তার মানব জাতির জন্য হুমকি বয়ে আনতে পারে এই বিষয়ে প্রশ্নের জবাবের তিনি বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কৌশলে এমন স্তরে পৌঁছাবে যাতে মানুষের সাহায্য ছাড়াই এরা স্বয়ংক্রিয়ভাবে নিজেদের উন্নতি ঘটাতে পারবে যদি এমনটি ঘটে তাহলে আমাদের বুদ্ধিমত্তার বিস্ফোরণের সম্মুখীন হতে হবে যার ফলে যান্ত্রিক বুদ্ধি আমাদের অতিক্রম করবে space x এর প্রতিষ্ঠাতা ইলন মার্কস কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কে summon in german অর্থাৎ দ্বৈত কে দেখে আনার সামিল আখ্যায়িত করে এটা মানবজাতির জন্য সবথেকে ভয়ংকর হুমকি হিসাবে অভিহিত করেছেন তিনি এটাকে আনবিক বোমোট থেকেও বেশি বিপদজনক বলে দাবি করেছেন তিনি চিহ্নিত করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নিরপেখ আরোপের আহ্বান জানান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 মার্কিন সংবাদ মাধ্যম বা washington post কে দেয় একটি সাক্ষাৎ করে তিনি বলেন তথ্য প্রযুক্তির প্রতিষ্ঠান গুলোর উচিত কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রুখতে নির্দিষ্ট নীতিমালা মেনে চলা আর কিভাবে প্রযুক্তির অপব্যবহার হতে পারে তা নিয়ে তো আগেই ভাবা উচিত শুধু নতুন প্রযুক্তির উদ্ভাবন ও উন্নয়ন করলেই চলবে না সেগুলি উক্তির ব্যবহার যেন মানুষ সভ্যতার পক্ষে বিপক্ষে না যায় সে বিভ~বিষয়ে সো~সতর্ক থাকতে হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের university of california তে in berkeley কিউবয়িক নামের খাবার পরিবেশন কারী ছোট্ট এক robot এ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে গেলে এই নিয়ে বেশ পরিচয় পড়ে যায় এই নিয়ে সংশ্লিষ্টদের মনে উদ্বেগের জন্ম দিয়েছে তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসারের সঙ্গে পৃথিবীর পরিবেশ বিষয় বিপর্যয়ের সম্পর্কটি বিজ্ঞানীরা হিসেবে এনেছেন কিনা সেই বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে যেসব সরঞ্জামের যোগান লাগবে এবং ব্যবহারের পর তা অকেজো হয়ে পড়া এসব যন্ত্র যন্ত্রাংশ যখন বর্জ্যে পরিণত হবে উভয় ক্ষেত্রেই পরিবেশের ক্ষতির আশঙ্কা রয়েছে এর প্রসার অন্যান্য সামাজিক ও পারিপার্শ্বিক বিপর্যয়ের সাথে পরিবেশ দূষণের মতো ভয়াবহ বি~বিষয়টি ও ঘটতেই থাকবে শুধু পলিথিন এবং পেট বোতলের জঞ্জালী প্রশান্ত মহাসাগর সহ অন্যান্য সাগর-মহাসাগর তরফে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে সাগরের নীলও জলরাশিতে বেঁচে থাকা প্রাণীকুল সহ উদ্ভিদ রাজী ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে অধিকন্তু হাল জমানার computer

ইতিমধ্যে পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের নমুনা দৃষ্টিগ্রাজো হচ্ছে তাতে পৃথিবীবাসীর জন্য বিপদ ঘনীভূত হচ্ছে বলেই প্রতি অমন হয় সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্ট পি আর নামে হেঁটে চলে বেড়ানো একটি robot কে শিক্ষা বিষয়ক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক সুনানিতে আমন্ত্রণ জানানো হয় পিপ্র নামক যন্ত্র বানানো যাই বলুক না কেন প্রকৃত প্রস্তাবে পৃথিবীব্যাপী কর্মক্ষম মানুষকে অকরমণ্য করে দেওয়ার মধ্যে ভালো কিছু খুঁজে বেড়ানো বুদ্ধির পরিচায়ক নয় নিশ্চয়ই

Dressing style নিয়ে কথা বলুন? অল্পবিস্তর সবাই আমাদের dressing style নিয়ে confusion থাকে কি পড়বো, কোথায় পড়বো, কতটা পড়বো, কতটা পড়বো মানে

গরমকাল তেই বেশি থাকে বেশিক্ষণ থাকে বেশিদিন থাকে, তো গরমকালে কি কালার করবো কি রঙের জামা কাপড় পড়বো গরমকালে কি fabric এর জামাকাপড় পরবো শীতকালে কি রঙের জামা কাপড় পড়বো, কি fabric এর জামাকাপড় পরবো তো সেরম যদি দেখি যদি আমি, consider করি গরমকাল থাকে গরমকালে ঘামে খুব বেশি তো ঘামে খুব বেশি তো ঘাম কে জাতে এক, job করতে পারে জাতো breatheble, তাই জন্য breathable জামাকাপড় পরা উচিত গরমকালে, breathable জামাকাপড় যখনই আমরা গুলি breathable জামাকাপড় মানে সুতি জামাকাপড় cotton linen যে গুলো breathable হালকা তোমার jorjet হতে পারে shiffon ওলো silk টা কম because silk it silk তো breathable নয়ে তো silk টা কে avoid করলে হি ভালো গরমকালে তারমধ্যে এখন চলে আসছে এবার কি রং পরা উচিত এবার গরমকালে হালকা রঙের জামা কাপড় পড়লেই ভালো হালকা রঙের জামা কাপড় কারণ আর কি হয় গরমকালে আমাদের আমাদের যে সূর্যের জে তাপ, সূর্যের তাপ আমরা যদি scientific way তে দেখি সূর্যের তাপ যত তুমি dark colour রের বা বা মানে গারো colour জামা কাপড় পরবে সূর্যের তাপ টা কত বেশি ওটাকে absorbe করে, light colour হলে light বা হালকা কালারের জামা কাপড় পড়বে, ওই সূর্যের তাপ টা ওটা দেদে মানে ওটাকে distract করে basically তো light colour রের জামা কাপড় পড়া উচিত আমাদের গরম কালে, এবার চলে যাচ্ছি dressing style এর উপরে fabric febric কের কথা বলা হয় গেলো এবার অল্প বিস্তর আমরা

এই dress গুলো যদি বলি, যদি আমি ethnic বলি বা যদি আমরা, traditional জামা কাপড় বলি, traditional traditional জামা কাপড়ের মধ্যে ধরা পড়ছে শাড়ি অবশ্যই সালভার সুট

straight pant palazzo palazo দিয়ে suit palazzo suit sharara এগুলো সব তোমার বিভিন্ন ধরনের তোমার dress এর, style ehnic যদি বলো লেহেঙ্গা আছে long skirt বলতে পারো ওই type এ ethnic type এ long skirt এইগুলো আমরা ethnic type এ বাসাবে কি বাত মত traditional এর যে তে রাখতে পারে, traditional style এর মধ্যে সেটা আমি রাখতে পারি এবার আমরা বলতে পারি যে কোন দেশ তা কোথা পড়বো, শাড়ি তো সবসময় সব জায়গায় পরা জায়ে শাড়ি এটা ভীষণ ট্রাডিশনাল একটা সাবেকি মানে স্বামীকে পরিধান একটা ড্রেস একটা জায়গায় পড়তে পারো তাছাড়া সালবার suit, যদি তুমি কোনো traditional function এ যাচ্ছ কোনো তোমার ঘরোয়া function নে যাচ্ছ পুজোতে চাচ্ছ বিয়ে বাড়ি যাচ্ছ কোন অনুষ্ঠান বাড়িতে যাচ্ছ, ঠিক আছে, তো সেইখানে আমার মনে হয় traditional জামাকাপড় পরা টাই বাঞ্ছনীয় পরলে ভালো লাগে তুমি একটা পুজোর বাড়িতে যাচ্ছ, পূজো তে নিশ্চয়ই তুমি সালোয়ার-কামিজ হলেই তোমাকে ভালো ভালো লাগে দেখতে, হেঁ, এটা আবার নিচে রুচির ওপর এরকম নয় যে তুমি jeans পরলে তোমাকে ভালো লাগবে না নিশ্চই ভালো লাগবে তুমি কি করে carry করছো সেই জিনিস সব সময় তো রুচিসম্মব হতে তো রুচিসম্মব জামা কাপড় পরলে dressing style হলে, সেইটা ভালো লাগবে, তুমি এখন young জারা সবাই সবাই সবাই সব রকম dresses টা মোদ্দাকথা তুমি কিভাবে নিজেকে গাড়ি করছো, crop top দিয়ে তুমি এখন অনেক রকমের dress পড়তে পারে crop top দিয়ে skirt দিয়ে skirt পড়তে পারো তুমি sharara set পড়তে পারো, cotton নের কি সুন্দর সুন্দর sharara set আছে তুমি সালোয়ার-কামিজ আফগানি style এ সালোয়ার-কামিজ গুলো এসেছে খুব সুন্দর naira cut বেরিয়েছে খূব সুন্দর এইযে cotton নের আমি cotton এর উপর গরমকালের জন্যই বলছি এগুলো তুমি কিন্তু প্রত্যেকটা season ই পড়তে পারো depending on fabric তুমি কি Fabric তুমি choose করছো, এটা হয়ে গেলো traditional traditional পরে আসে western western এ তো অনেক রকমের western এ frocks আছে, skirts আছে, তারপরে তোমার western নেই তোমার jeans রয়েছে pant রয়েছে pant এর অনেক রকমের style এসে গেছে এখন harem pants আছে pencil pants আছে, lotus cuts pants আছে skirts এর মধ্যে তোমার অনেক type এর skirts আছে, তো এগুলো তোমার বিভিন্ন ধরনের এবার তোমার চলে আসি তুমি, কি পড়তে তোমার actually totally depend করছে তুমি কি পড়তে ভালোবাসো আর কিসে তুমি comfortable feel করছো তুমি যেভাবে যে dress সে comfortable সেই dress টা কি সেই dress টা ই পড়া উচিত না কি মানে আজকে এটা fashion এ এটা পোড়বো, ঐরকম নয়, তোমার যদি মনে হয় আজকে তুমরো শলবার কমিজ fashion এই তুমি পড়ে তোমার ভালো লাগ তুমি নিশ্চয়ই সলবার কমিজ পারবে হ্যাঁ এবার আসি চলে আসে বিভিন্ন কিত cut কতো রকমের cut এসছে, কতো রকমের cut আছে, অনেক রকমের cut আছে, straight cut আছে, a line cut আছে তারপরে তোমার আনারকলি আছে naira cut আছে, ঠিক আছে, তো এই গুলো cut হোলো, dress এর cut, এই cut গুলো তোমার depend করছে আবার তোমার তুমি

তো ওদের নিচের portion টা একটু ভারী থাকে তাহলে তুমি a line dress পোরতে পারো, umbrella cut dress পড়তে পারো, তাহলে তোমাকে খুব ভালো সুন্দর দেখাবে আনারকলি are always আনারকলি সব সময় খুব সুন্দর লাগে পড়লে naira cut পড়তে পারো skirts এর এর দিকে পড়তে চাও long skirts পোরতে পারো যদি খুব সুন্দর লাগে দেখতে দেখতে short skirt পড়তে পারো নিচে ফাল ডালে ওঈ সব অড়তে পারো বিভিন্ন রকমের. shirt এখন আছে বিভিন্ন রকমের তোমার georgette shirt floral shirt floral print ছোট্ট ছোট্ট print খুব সুন্দর লাগে দেখতে animal print খূব animal print তোমার রয়েছে animal print এর খুব সুন্দর